এবং এই মূর্তি অনেক পুরাতন এবং অনেক সুন্দর তাই আমরা সকলেই এই মূর্তি আমাদের বাড়িতে সাজানোর কাজে ব্যাবহার--

এখানে আমি দেখতে পাচ্ছি একটি রাস্তায় লড়ি দাড়িয়ে আছে এবং পরপর অনেকগুলি লড়ি দাড়িয়ে আছে। এই লড়ির সাহায্যে আমরা অনেক মাল এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারি। এবং একবারে অনেকগুলো নেওয়ার জন্য নিতে পারার জন্য অনেক সুবিধা হয় আমাদের ।

এখানে আমি দেখতে পাচ্ছি একটি ওয়াটা তিনটি ওয়াটারফল রয়েছে যেগুলি দেখতে খুব সুন্দর লাগছে এবং এর চারপাশটাও খুব সুন্দর। ওয়াটারফল -টি অনেক সুন্দর এবং এই ওয়াটারফল - টি রাত্রে অনেক সুন্দর লাগবে অনেক অপূর্ব লাগবে।